সবাইকে শুভেচ্ছা! build molecules এই টিউটোরিয়ালটিতে স্বাগত
in tutorial আমরা শিখব: ডাটাবেস থেকে অণু আমদানি
ঘোরানো zoom in এবং zoom out
panel অণু তৈরি করা
force field set করা এবং geometry optimize করা
bond দৈর্ঘ্য bond কোণ ডায়াড্রাল কোণ পরিমাপ
fragment library দেখা
dna অণু এবং peptides তৈরি করা
এখানে আমি ubuntu linux অপারেটিং সিস্টেমের সংস্করণ 1404 ব্যবহার করছি
এই tutorial অনুসরণ করতে আপনার মৌলিক রসায়ন সম্বন্ধে জ্ঞান থাকা উচিত
আমি ইতিমধ্যে avogadro ডাউনলোড করেছি
avogadro খুলতে dash home এ click করুন
search bar avogadro type করুন
অ্যাপ্লিকেশনটি খুলতে avogadro icon click করুন
চলুন chemical structure database থেকে xylene অণু আমদানি করে শুরু করা যাক
একটি অণু আমদানি করতে আমাদের একটি কার্যকরী internet সংযোগের প্রয়োজন
file মেনুতে click করুন importএ navigate করুন
একটি সাবmenu খোলে
fetch by chemical name নির্বাচন করুন
chemical name dialog box প্রদর্শিত হচ্ছে
প্রদর্শনfor জন্য আমি search box xylene type করবো
ওকে button click করুন
এখন আমাদের panela xyleneঅণু আছে
চলুন panelএ অনুটিকে ঘোরানো যাক
টুলবারে ন্যাভিগেশন tool এ click করুন
অণুতে cursor রাখুন
বাম mouse button ধরে রাখুন এবং টানুন
লক্ষ্য করুন direction তীরগুলি টেনে আনা নির্দেশ করে
অণু translate করতে drag mouse button ব্যবহার করুন এবং টেনে আনুন
mouseএর চাকা scroll করে কাঠামোটিতে zoom বাড়ান বা কমান
চলুন দেখা যাক কিভাবে একটি অণু তৈরি করতে হয়
একটি অণু তৈরি করতে tool bar draw tool icon click করুন
draw সেটিংস মেনুতে আমরা দেখতে পাচ্ছি
যদি আপনি হাইড্রোজেনগুলিকে কাঠামোর মধ্যে না চান তাহলে adjust hydrogens check box অনির্বাচন করুন
element drop down অণুগুলির তালিকা দেখায়
সম্পূর্ণ periodic table একটি পৃথক window দেখতে other click করুন
window বন্ধ করতে close x click করুন
panel এ aniline এর গঠন আঁকা যাক
element drop down তালিকা থেকে carbon নির্বাচন করুন
bond order drop down থেকে single নির্বাচন করুন
panel এ click করুন
ছয় carbon পরমাণুর একটি বন্ধ শৃঙ্খল করতে টানুন এবং বসান
double bonds দেখাতে bonds order drop down থেকে double নির্বাচন করুন
benzene কাঠামো পাওয়ার জন্য বিকল্প বন্ডগুলিতে click করুন
চলুন aniline কাঠামো সম্পূর্ণ করা যাক
element drop down তালিকা থেকে nitrogen নির্বাচন করুন
bond order drop down থেকে single নির্বাচন করুন
কাঠামোর উপর carbon পরমাণুগুলির যেকোনো একটিতে click করুন এবং টেনে আনুন
build মেনুতে যান এবং add hydrogens নির্বাচন করুন
panelwe আমাদের aniline গঠন রয়েছে
একটি স্থিতিশীল রূপান্তর পেতে panelএর aniline গঠন অপ্টিমাইজ করা প্রয়োজন
optimize করতে টুলবারের auto optimization tool এ click করুন
অটো অষ্টিমাইজেশন সেটিংস menu বাম দিকে প্রদর্শিত হবে
force field drop down তালিকাতে click করুন mmff94 নির্বাচন করুন
mmff94 সাধারণত ছোট জৈব অণুকে optimize করতে ব্যবহৃত হয়
start বোতামে click করুন
এই অপ্টিমাইজেশান সম্পূর্ণ করতে কয়েক seconds লাগবে
অপ্টিমাইজেশান সেটিংস বন্ধ করতে stop এ click করুন
চলুন anilineএর bond দৈর্ঘ্য বন্ডের কোণ এবং ডাইডিড্রাল অ্যাঙ্গেলস পরিমাপ করা যাক
tool bar click to measure icon নির্বাচন করুন
দূরত্ব পরিমাপ করতে দুইটি পরপর carbon পরমাণুতে click করুন
কোণ পরিমাপ করতে 3 to পরপর পরমাণুতে click করুন
ডায়াড্রাল অ্যাঙ্গেলস পরিমাপ করতে 4 to পরপর পরমাণুতে click করুন
পরিমাপ করা মানগুলি panel এর নীচে প্রদর্শিত হয়
file সংরক্ষণ করতে file এবং save as এ click করুন
save molecule as dialog বক্সটি প্রদর্শিত হচ্ছে
file name হিসাবে aniline cml type করুন
অবস্থান হিসাবে desktop চয়ন করুন এবং save বোতামটি click করুন
নতুন window খুলতে new icon click করুন
avogadro সফটওয়্যারটিতে fragment library ব্যবহার করে জটিল অণু নির্মাণের একটি বৈশিষ্ট্য রয়েছে
build মেনুতে যান
insert এ navigate করুন এবং fragment বিকল্পটি নির্বাচন করুন
insert fragment dialog box খুলে গেছে
আমরা বিভিন্ন রাসায়নিক কাঠামোর cml ফাইলগুলির ফোল্ডারগুলির তালিকা দেখতে পাচ্ছি
উদাহরণস্বরূপ চলুন alkenes folder খুলুন
ফোল্ডারটির বিষয়বস্তু দেখতে folder double click করুন
2methylbuta13diene cml নির্বাচন করুন
insert বোতামে click করুন
dialog box বন্ধ করতে close click করুন
2methylbuta13diene কাঠামো panel এ প্রদর্শিত হচ্ছে
এটি সাধারণভাবে isoprene নামে পরিচিত
আমরা isoprene ব্যবহার করে অনেক প্রাকৃতিক পণ্য তৈরি করতে পারি
অণুটি নির্বাচন mode রয়েছে
aনির্বাচন করতে একসাথে ctrl shift এবং a কী টিপুন
একটি উদাহরণ হিসাবে: আমি isoprene ব্যবহার করে তৈরি করা vitamin a and natural rubber দেখানো
vitamin a natural rubber
আমি একটি corner isoprene অনুবাদ করবে
build মেনুতে click করুন insert এ navigate করুন এবং fragment নির্বাচন করুন
macrocycles folder অবধি scroll করুন; খুলতে double click করুন
porphin অংশ নির্বাচন করুন এবং insert click করুন
dialog box বন্ধ করুন
porphyrin অংশ ব্যবহার করে আমরা জটিল রাসায়নিক কাঠামো তৈরি করতে পারি: যেমন chlorophyll এবং vitamin বি b12
chlorophyll
vitamin বি b12
dna এবং peptides মতো জটিল অণু avogadro ব্যবহার করে সহজেই তৈরি করা যায়
new icon ব্যবহার করে একটি নতুন window খুলুন
dna অণুর সন্নিবেশ করার জন্য build মেনুতে rna insert a rna এবং
insert nucleic acids dialog box প্রদর্শিত হবে
dna/rna builder drop down থেকে dna নির্বাচন করুন
চারটি nucleic acid bases বোতাম হিসেবে দেখা যাচ্ছে
nucleic acid ক্রম নির্বাচন করতে বোতামে click করুন
আপনি acids এর নিজস্ব ক্রম চয়ন করতে পারেন
আমি প্রদর্শনfor জন্য a t g c a t g c নির্বাচন করবো
nucleic acidsগুলির নির্বাচনের ক্রম sequence text box প্রদর্শিত হচ্ছে
bases per turn drop down a a নির্বাচন করুন 5 নির্বাচন করুন: যা প্রতি helixa base জোড়ার সংখ্যা
strands single হিসাবে নির্বাচন করুন এবং insert বোতামে click করুন
dialog box বন্ধ করতে close এ click করুন
dna আমাদের panel a একটি একতন্ত্রী dna অণু আছে
গঠনটি zoom out করুন এবং panel এর center টানুন
panela dna অণুটি অনির্বাচিত করতে ctrl shift এবং a কীতিনটি একসাথে টিপুন
আমরা peptide ক্রম তৈরি করতে insert menu peptide বিকল্পও ব্যবহার করতে পারি
আবার নতুন window খুলতে new icon click করুন
build মেনুতে যান এবং peptide এ scroll করুন
insert peptide dialog box প্রদর্শিত হচ্ছে
অ্যামিনো acids বোতামগুলি ক্লিক করে peptide ক্রমের জন্য অ্যামিনো acids নির্বাচন করুন
প্রদর্শনfor জন্য আমি glycine glyvaline valproline pro and cystine cys অনুসারে ক্রমটি নির্বাচন করবো
sequence text box নির্বাচন করার ক্রমটি প্রদর্শিত হয়
insert peptide বোতামে click করুন
insert peptide dialog box বন্ধ করুন
peptide চেইনটি panelএ প্রদর্শিত হচ্ছে
panelএর peptide the অনির্বাচন করতে ctrl shift এবং a একসাথে টিপুন
আপনি আপনার পছন্দমত অ্যামিনো acids নির্বাচন করতে পারেন এবং peptide ক্রম তৈরি করতে পারেন
এর সংক্ষিপ্ত বিবরণ
in tutorial আমরা শিখেছি:
ডাটাবেস থেকে আমদানি অণু
ঘোরানো zoom in এবং zoom out
panelএ অণু তৈরি করা
force field set করা এবং geometry optimize করা
bond ধৈর্ঘ্য bond কোণ ডায়াড্রাল কোণ পরিমাপ করা
fragment library দেখানো
dna অণু এবং peptides তৈরী করা
একটি অনুশীলনী হিসাবেনিম্নলিখিত অ্যামিনো অ্যাসিড অবশিষ্টাংশ ব্যবহার করে একটি protein ক্রম তৈরি করুন:
uffফোর্স field ব্যবহার করে geometry optimize করা
save cml হিসাবে সংরক্ষণ করা
nucleic acids: augc ব্যবহার করে rna ক্রম তৈরি করা
mmff94 force field ব্যবহার করে geometry optimize করা
ছবিটি cml file হিসাবে সংরক্ষণ করা
এই video spoken tutorial প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়
যদি আপনার ভাল bandwidth না থাকে তাহলে আপনি এটি download করে দেখতে পারেন
আমরা spoken টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালা পরিচালনা করি এবং সার্টিফিকেটগুলি দিযে থাকি আমাদের সাথে যোগাযোগ করুন
spoken tutorial প্রকল্পটি ভারত সরকারের nmeict mhrd দ্বারা পরিচালিত হয়
অন্তরা এই tutorial অনুবাদ এবং রেকর্ড করেছেন